এই ছবিটিতে দেখেত পাচ্ছেন এটি একটি চার্চ ।

এই চার্চ এ অনেক মানুষ বসে রয়েছেন ভিতরটিতে এবং ফাদার এখানে প্রেয়ার করছে সমস্ত মানুষ সেটা শুনছে।

এবং ওখানকার একটি গুরুত্বপূর্ণ স্কুল এর মধ্যে এটি একটি অন্যতম।

এই ছবিটিতে দেখতে পাচ্ছেন এই বিল্ডিং টি হলো গভর্নমেন্ট অফ ওয়েট বেঙ্গল ঝাড়গ্রাম ট্রেজারার ই।

এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি হোটেল এন্ড রেস্টুরেন্ট এই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর নাম হচ্ছে টি.এস.এফ ।

এই সেলুন টির নাম হচ্ছে ফ্রেন্ডস বিউটি সেলুন এখানে ছেলেরা চুল দাড়ি সমস্ত রকমের --

এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিল্ডিং ।

এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন --

এইখানে কম্পিউটার -এর কোর্স শেখানো হয়।

এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি দোকানের ছবি। সামনে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এই দোকানটি হলো একটি মারুতি সুজুকির গাড়ির দোকান। চার চাকা গাড়ির দোকান।

এই ছবিটিতে দেখতে পাচ্ছেন এটি একটি বইয়ের দোকান।

এই বইয়ের দোকানটির নাম হলো মল্লিক বুক হাউস ।

বাড়িটির নাম হচ্ছে জয় সপ্তমানি ছবন।

এই স্টেশন টির নাম হল ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন ।